দেখতে পাচ্ছেন এটি একটি রোড । রোড -এর উপর দিয়ে একটি ব্রিজ গেছে দেখতে পাচ্ছেন। রোডে ব্রিজের ওই দিকে প্রচুর গাড়ি চলছে আর এই দিকে দেখতে পাচ্ছি একটা বাইকও যাচ্ছে আর এই দিকের ফুটে কিছু গাড়িও দাঁড় করান চ অটো এমনি চার চাকাও দাঁড় করানো আছে।

অটো -র পাশে কিছু মহিলা দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে।